আমি এই চিত্রে দেখতে পাচ্ছি একটি বিশাল বড়ো ফাঁকা মাঠ সে মাঠে অনেকগুলো লোক এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে।

এবং কিছু সামনে গাছ আছে। সেই বড়ো মিলটি দরজাটি খোলা আছে। একটি চেয়ার আছে এবং সঙ্গে একটু রাস্তা ফাঁকা আছে।